এটা পাখির দোকান আছে। এখানে অনেকগুলো পাখি রাখা আছে। এখানে পোল্ট্রি মুরগিও রাখা আছে। এখানে মুরগি রাখা আছে। এটা পোল্ট্রি র ফ্যাক্টরি আছে।

এখানে খুব সুন্দর সুন্দর পেড় পধা লাগানো আছে।